সার্ভলেট মেথডস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব জেএসপি ব্যবহার করে সহজ লগইন ফর্ম তৈরি করা
ডগেট মেথড ব্যবহার করে প্যারামিটার পাস করা
ডোপোস্ট মেথড ব্যবহার করে প্যারামিটার পাস করা
ডগেট এবং ডোপোস্ট মেথডের পার্থক্য
এখানে উবুন্টু সংস্করণ 1204 নেটবিনস ইদে 73 জেডিকে 17 ফায়ারফক্স ওয়েব ব্রাউজার 210 ব্যবহার করছি
আপনি পছন্দের ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন
টিউটোরিয়ালটি অনুসরণ করতে নেটবিনস ইদে ব্যবহার করে কোর জাভা এচটিএমএল জাভা সার্ভলেটস এবং জেএসপিএস সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান
এখন আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে শুরু করব লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম প্রথমে হোম পেজ তৈরি করি
হোম পেজে একটি সহজ লগইন ফর্ম থাকবে
এটি লাইব্রেরী ম্যানেজমেন্ট সিস্টেমে অনুমোদিত ইউসারদের লগইন করার অনুমতি দেয়
এখন নেটবিনস ইদে তে যাই
আমাদের পূর্বে তৈরী করা ইনডেক্স ডট জেএসপি পেজে যাই
আমি আমাদের হোম পেজ তৈরি করতে এই পেজ পরিবর্তন করতে হবে
শিরোনাম হিসাবে হোম পেজ রাখি
এর ভিতরে একটি টেবিল রয়েছে যেখানে বর্ডের 1
এখানে কোড দেখতে পারেন
টেবিলের ভিতরে একটি শিরোনাম যোগ করেছি ওয়েলকাম টো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম
আমাদের কাছে অনুচ্ছেদ ট্যাগ রয়েছে থিস আইএস থে হোম পেজ ফোর লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম
তারপর একটি হাইপারলিঙ্ক রয়েছে যেখানে এটি যুক্ত হয় ভিসিটরহোমপেজ ডট জেএসপি পেজের সাথে
আমরা এই পেজ পরে দেখব
আমাদের কাছে খুব সহজ লগইন ফর্ম রয়েছে
এই ফর্ম নিবন্ধিত ইউসারকে লগইন করতে দেয়
আপনাকে গ্রীটিংসার্ভলেট নামে একটি সার্ভলেট তৈরি করতে হবে
টিউটোরিয়ালটি থামিয়ে আগের টিউটোরিয়ালে আলোচিত একটি নতুন সার্ভলেট তৈরি করুন
সার্ভলেটের নাম হল গ্রীটিংসার্ভলেট
ইউআরএল প্যাটার্ন হল গ্রীটিংসার্ভলেটপাথ
এই ফর্মের দুটি এলিমেন্ট রয়েছে ইউজারনেম এবং পাসওয়ার্ড
এখানে একটি সাবমিট বোতাম ও রয়েছে যা সাইন আইএন করতে বলে
এখানে অনুচ্ছেদ ট্যাগ রয়েছে যা adduserজেএসপি তে লিঙ্ক অন্তর্ভুক্ত করে
যে ইউসাররা ইতিমধ্যে নিবন্ধিত হয়নি তাদের জন্য এটি নিবন্ধনের পেজ
এখন greetingservletজাভা তে যাই
greetingservletজাভা একই প্যাকেজ orgস্পোকেন্টিউটোরিয়াল এ তৈরী করা হয়েছে
এই সার্ভলেট রিকোয়েস্ট অবজেক্ট থেকে ফর্ম ডেটা অ্যাক্সেস করতে সক্ষম হবে
এটি কন্ট্রোলার হিসেবে কাজ করবে
আপনি কি ছেড়ে আসা কন্ট্রোলার আবার কল করতে পারেন
এখন দেখব যে সার্ভলেট কন্ট্রোলার হিসেবে কি করে
ফর্ম ডেটা রিকোয়েস্ট অবজেক্টে রক্ষিত থাকবে
প্রথম কাজ হল ফর্ম ডেটা প্যারামিটার পাওয়া
এটি রিকোয়েস্ট অবজেক্টে গেটপ্যারামিটার মেথড ব্যবহার করে হয়
তাই নেটবিনস ইদে তে ফিরে যাই
ডগেট মেথডে লিখুন প্রিন্টরাইটের স্পেস আউট রেসপন্সে ডট গেত্বৃতের
এরপর ফর্ম ডেটা প্যারামিটার উদ্ধার করব
পরের লাইনে লিখুন স্ট্রিং স্পেস ইউজারনেম রিকোয়েস্ট ডট গেটপ্যারামিটার প্রথম বন্ধনী এবং ডাবল উদ্ধৃতিতে ইউজারনেম সেমিকোলন
এই ইউজারনেম হল সেই নাম যা উসের নামে এর ফর্ম ট্যাগের জন্য অন্তর্ভুক্ত রয়েছে
একইভাবে আমরা পাসওয়ার্ড ও উদ্ধার করব
তাই পরের লাইনে লিখুন স্ট্রিং স্পেস পাসওয়ার্ড রিকোয়েস্ট ডট গেটপ্যারামিটার প্রথম বন্ধনী এবং ডাবল উদ্ধৃতিতে পাসওয়ার্ড সেমিকোলন
এরপর আমরা আউটপুটে উসের নামে প্রিন্ট করব
পরের লাইনে লিখুন আউট ডট প্রিন্টলন প্রথম বন্ধনী এবং ডাবল উদ্ধৃতিতে হেলো ফ্রম গেট মেথড ইউজারনেম
এখন প্রকল্প রান করতে মাইফার্স্টপ্রজেক্ট এ ডান ক্লিক করুন
ক্লিন এন্ড বিল্ড এ টিপুন
মাইফার্স্টপ্রজেক্ট এ ডান ক্লিক করে রান এ টিপুন
সার্ভার এখন সঠিকভাবে চলছে
এটি মাইফার্স্টপ্রজেক্ট স্থাপিত করেছে
আমরা ব্রাউজারে হোম পেজ পেয়েছি
লক্ষ্য করুন যে পেজের শিরোনাম হল হোম পেজ
এখানে একটি খুব সহজ লগইন ফর্ম দেখেছি
এখন ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখি
আমরা ইউজারনেম হিসাবে আরিয়া লিখব এবং পাসওয়ার্ড হিসাবে arya123 লিখব
তারপর সাইন আইএন এ টিপব
আমরা দেখতে পারি যে আউটপুট হল হেলো ফ্রম গেট মেথড আরিয়া
এখন ইউসার এখানে লগইন করতে সক্ষম হয়েছে কারণ আমরা কোডে কোনো বৈধতা অন্তর্ভুক্ত করিনি
এটি পরের টিউটোরিয়ালে করব
এখানে এই ইউআরএল দেখি
এটি হল লোকালহোস্ট কোলন 8080 স্ল্যাশ মাইফার্স্টপ্রজেক্ট স্ল্যাশ গ্রীটিংসার্ভলেটপাথ প্রশ্নবোধক চিহ্ন ইউজারনেম আরিয়া পাসওয়ার্ড আরিয়া 123 এখন ফর্ম ডেটা প্রশ্নবোধক চিন্হের মাধ্যমে পেজ তথ্য থেকে পৃথক হয়েছে
আমরা দেখতে পারি যে ফর্মে লেখা ইউজারনেম এবং পাসওয়ার্ড ইউআরএল এ অন্তর্ভুক্ত রয়েছে
এখন একই কাজ পোস্ট মেথড ব্যবহার করে চেষ্টা করি
সুতরাং ইদে তে ফিরে যাই
ডগেট মেথডে লিখিত কোড কপি করি এবং তা ডোপোস্ট মেথডে পেস্ট করি
এখন প্রিন্টলন স্টেটমেন্ট হেলো ফ্রম পোস্ট মেথড এ বদলান
এখন ইনডেক্স ডট জেএসপি খুলি
আমাদের ফর্ম ট্যাগের মেথড বৈশিষ্ট্য পোস্ট এ বদলাতে হবে
আপনি এই কোড দেখতে পারেন
ফর্ম অ্যাকশন গ্রীটিংসার্ভলেটপাথ মেথড পোস্ট
এখন আবার প্রকল্প রান করব
মাইফার্স্টপ্রজেক্ট এ ডান ক্লিক করে রান এ টিপুন
আমরা গেট মেথড ব্যবহারের সময় প্রাপ্ত আউটপুটের মত আউটপুট পেয়েছি
আবার উসের নামে এবং পাসওয়ার্ড লিখুন
তারপর সাইন আইএন এ টিপুন
আমরা হেলো ফ্রম পোস্ট মেথড আরিয়া পেয়েছি
এই ইউআরএল দেখি
লোকালহোস্ট কোলন 8080 স্ল্যাশ মাইফার্স্টপ্রজেক্ট স্ল্যাশ গ্রীটিংসার্ভলেট পাথ রিকোয়েস্ট এর ইউআরএল এ ফর্ম ডেটা দেখি না
এটি ডগেট এবং ডোপোস্ট মেথডের প্রমুখ পার্থক্য
এখন গেট এবং পোস্ট মেথড কখন ব্যবহার করা হয় সেই সম্পর্কে শিখি
গেট মেথড ব্যবহার করা হয় যখন ফর্ম ছোট অত দাতা কম হয়
ইউসার ইউআরএল এ ডেটার বিষয়বস্তু দেখাতে চায়
পোস্ট মেথড ব্যবহার করা হয় যখন ফর্ম বড় অত দাতা অধিক হয়
ইউসার ইউআরএল এ ডেটার বিষয়বস্তু দেখাতে চায় না
যেমন পাসওয়ার্ড
সংক্ষেপে এখানে শিখেছি জেএসপি ব্যবহার করে সহজ লগইন ফর্ম তৈরি করা
ডগেট মেথড ব্যবহার করে প্যারামিটার পাস করা
ডোপোস্ট মেথড ব্যবহার করে প্যারামিটার পাস করা
ডগেট এবং ডোপোস্ট মেথডের পার্থক্য
নিশ্চিত করুন যে এগোনোর আগে টিউটোরিয়ালটি সমাপ্ত করেছেন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম একটি সফ্টওয়্যার এমএনসি তাদের কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের মাধ্যমে করেছে
তারা টিউটোরিয়ালের বিষয়বস্তু ও যাচাই করেছে
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি